উম বড় বড় গাস আসে গ্রীন কালারের।

একটা সেলে আসে ব্লু কালারের ড্রেস ।

জানালা ব্ল্যা ব্রাউন কালার ।

গেট তৈরি করতাসে গেটের কালারতা রেড কালার ।

তার পাশে গাসপালা আসে বড় বড় গাস ।

এটা একটা দোতালা বাড়ি বাড়ির উপরে সাইনবোদ আসে।

এখানে তিনজন বাচ্চা আছে উম-কালারের বক্স আছে এখানে চেয়ার একটা আছে রেড কালারের।

টাইলস আসে ফিল্টার আসে পিছনে গাড়ি একটা আসে।

অনেকগুলো ফুলের গাস আছে সাইডে একটা আসে চেয়ার আছে সামনে।

এখানে দেখা যাইতেছে দুইটা সাইনবোর্ড ।

এখানে বাড়ি একতা আসে লেখাতা ভালো মতো দেখাযাইতাসে না গ বাড়ি একতা আসে এখানে দতলা বাড়ি--

আসে এলিনা লেডিস বিউটি সাইনবুড এ লেখা আসে।

উপরে পোস্তার বড় বড় পোস্তার --

একতা থম একতা আছে।

আরো একটা নতুন বিল্ডিংও উঠতাসে বড়--

এর থন থনদিয়া ওর বড় বড় গাছ আছে।

এখানে ক্রিকেটে লেখা আসে এস এস এডিডাস থন ।

কসমেটিকের সবকিসু একতা লোক আছে মোবাইল ।

বড় বড় গাস আসে বিল্ডিং করা আসে পিছন--

এতা একতা ব্যাঙ্ক ব্যাঙ্কের বিতরে অনেক লোক মেয়ে দুইজন সেলে অনেকগুলো এখানে সবাই মা মাকস পইরা আসে।

এটা একটা দোতালা বিল্ডিং ।

পোস্টার আসে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

একটা সি_সি_টি_ভি ক্যামরা দেখা যাইতেছে লাইট আসে এখানে।